এখানে একটি পার্কের মতো দেখা যাচ্ছে।

রুমের ভেতরে কিছু জিম করার জিনিসপত্র রাখা আছে।

উপরে সূর্যের আলো দেখা যাচ্ছে।

একটা সবুজ শতরঙ্গি বিছানো আছে।

কিছু মানুষ বসে আছে কিছু মানুছ দাঁড়িয়ে আছে।

এখানে ওয়াটার পার্ক দেখা যাচ্ছে।

এইখানে একটি বড় লিগ দেখা যাচ্ছে।

ট্রেনটার মধ্যে লাল কালার দিয়ে লেখা আছে ইন্ডিয়ান রেলওয়েস ।